এবং দেখা যাচ্ছে বেশ কিছু মানুষের ভিড় রয়েছে কারণ এরা ঘুরতে এসেছে ।

এটি একটি মন্দির যেখানে দেখা যাচ্ছে মন্দিরটির বাইরের অংশটা মন্দিরটি সাদা রংয়ের ।

এটা একটি রোড সেখানে দেখা যাচ্ছে প্রকৃতি সুন্দর কিছু লাইটিং করা । এখানে কিছু বাইক ও দেখা যাচ্ছে ।

এটি সুন্দর পেন্ডেল যেখানে দেখা যাচ্ছে পেন্ডেলটি বাইরের দিকটা-- ।

ভিতরে বেশ কয়েকটি ছেলেপেলে দাঁড়িয়েবাইরে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছেদুপুরে দুটি মালিকও দেখা যাচ্ছে ।